এটি একটি নার্সিং হোম -এর ছবি ।

''এটি একটি ঝর্ণার ছবি জল উপর থেকে জল গড়িয়ে আসছে নিচে এবং দু''''জন-- ''

নীচে লাইটিং করা রয়েছে। যার জন্য জলটি--

নীচ থেকে নদী বয়ে গেছে এবং--

এটি একটি রেস্টুরেন্ট -এর মধ্যেকার ছবি যেটি--

বন্ধু বান্ধব ও ফ্যামিলি -কে নিয়ে--